চিত্রটিতে দেখানো যাচ্ছে এটি একটি মসজিদের ভেতর এবং দেওয়ালে রয়েছে ঘড়ি এবং একটি দরজা রয়েছে --]

এবং পাশেও রয়েছে এবং অপর প্রান্তেও রয়েছে বেঞ্চ বসার জন্য একটি পর্দা রয়েছে এবং একটি দেয়ালে অনেক বড়ো করে পোস্টার লাগানো রয়েছে।